রামমোহন রয় ও ব্রাহ্মসমাজ। rammohon roy and brahmo somaj রাজা রামমোহন রায় ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ, আধুনিক ভারতের জনক প্রভৃতির অভিধায় ভূষিত করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারতপথিক বলেও সম্মান জানিয়েছে। পণ্ডিত জওহরলাল নেহেরুর মতে, তিনি হলেন ভারতীয় জাতীয়তাবাদের জনক। অনেকে তাকে বলেছেন, আধুনিক ভারতের ইরাতমার্ক। আজ ভারতের সাহিত্য, ধর্ম, শিক্ষা, বিজ্ঞান, সমাজনীতি, রাষ্ট্রনীতি যাকেই আমরা আধুনিক বলি না কেন রামমোহন হলেন তার অগ্রদূত। সতেরশো বাহাত্তর খ্রিষ্টাব্দে মতান্তরে সতেরশো চুয়াত্তর খ্রিষ্টাব্দে হুগলি জেলার রাধানগরে এক রক্ষণশীল ও ধনী ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। অসাধারণ ধী শক্তি ও প্রতিভা বলে খুব অল্প বয়সে তিনি আরবি, ফারসি ও সংস্কৃত ভাষা এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন খ্রিষ্টান প্রভৃতি বিভিন্ন ধর্মশাস্ত্রে অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। পরবর্তীকালে হিব্রু, গ্রিক, ফরাসি ও ইংরেজি ভাষায় জ্ঞান বিভিন্ন হিন্দু, মুসলিম সন্ন্যাসীর সান্নিধ্য এবং ফ্রান্সিস বেকন থেকে শুরু করে লক, হিউম, ভলতেয়ার, নিউটন, পেইন প্রমুখ মনীষীর চিন্তাধারার সঙ্গে তার আন্তরিক পরিচয়। তাকে এক মুক্তমনা যুক্তিবাদী ও মানবতাবাদীতে পরিণত করে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ এবং ফরাসি বিপ্লবের আদর্শের দ্বারাও তিনি গভীরভাবে প্রভাবিত হন। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ে নব ভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি প্রাচ্য ও প্রতীচ্য ভাবধারার সমন্বয়ের প্রতীক তিনি শুধুমাত্র সাধারণ ইংরেজি ভাষায় জ্ঞান নয়, তিনি~ তিনি গ্রিক, ফরাসি ভাষাতেও যথেষ্ট পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি প্রা~ প্রতীচ্য ভাবধারার সমন্বয়ের প্রতীক বলা চলে এবং তিনি তাইও। ধর্ম সংস্কারের সম্পর্কে তাকে বলতে গেলে প্রচলিত আচার-অনুষ্ঠান সর্বস্ব পৈতলিক হিন্দু ধর্ম বা নানা কুসংস্কার, লোকাচার এবংপুরোহিত তন্ত্রে স্বৈরাচারী ও মূঢ় আচরণে তিনি মর্মাহত হন। তিনি খুবই মর্মাহত হন। বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের ফলে তিনি একেশ্বরবাদী নিরাকার ব্রহ্মবাদের সমর্থক হয়ে ওঠেন। তিনি বেদ, উপনিষদ, প্রভৃতি গ্রন্থের ব্যাখ্যা করে প্রমাণ করার চেষ্টা করেন পৈত্তলিকতা, পুরোহিততন্ত্র, লোকাচার বা অনুষ্ঠান সর্বস্বতা হিন্দু ধর্মের মূল কথা নয়। হিন্দু শাস্ত্রমতে নিরাকার ব্রহ্মের উপাসনাই শ্রেষ্ঠ ধর্ম এবং একেশ্বরবাদই হলো সকল ধর্মের মূল কথা। আঠারশো তিন খ্রিষ্টাব্দে বহু

মুয়াহিদ্দিন বা একেশ্বরবাদীদের প্রতীক। কেবলমাত্র তাই নয় তিনি বাংলা ভাষায় বেদান্তের ভাষ্য রচনা করেন। এবং ঈশ, কচ, কেনু, মন্ডুক, মান্ডুক্য প্রভৃতি পাঁচটি প্রধান উপনিষদের বাংলা অনুবাদ করে তিনি তার মতবাদ প্রচারে ব্রতী হন। তার ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য আঠারশো পনেরো খ্রিষ্টাব্দে তিনি কলকাতায় তার বন্ধু ও অনুগামীদের নিয়ে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এটি আঠারোশ পনেরো খ্রিষ্টাব্দে। এই সভার সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, নন্দকিশোর বসু, রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রমুখ ব্যক্তি। এখানে নানা ধর্মীয় ও সামাজিক সমস্যাবলী আলোচিত হয়। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্যে আঠারশো আটাশ খ্রিষ্টাব্দে বা মতান্তরে আঠারশো ঊনত্রিশ খ্রিষ্টাব্দে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীকালে ব্রাহ্মসমাজ নাম ধারণ করেন। ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠার সময়কাল আঠারশো ত্রিশ। এর প্রধান উদ্দেশ্য ছিল পৌত্তলিকতা পরিকার করে নিরাকার পরম ব্রহ্মের উপাসনা। বেদান্ত ছিল তার ধর্ম সাধনার মূল ভিত্তি। এইভাবে তিনি কেবলমাত্র যথার্থ উপনিষদ হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠাই করেননি, খ্রিষ্টান মিশনারীদের আক্রমণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করেছেন। ব্রাহ্ম সমাজ ছিল অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল ধর্মের মানুষের জন্যই এই দ্বার উন্মুুক্ত ছিল। রামমোহনের সংস্কারমুক্ত যুক্তিবাদী মন হিন্দু সমাজে প্রচলিত বাল্যবিবাহ, বহুবিবাহ, কন্যাপণ কৌলিন্য প্রথা, জাতিভেদ অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান নিক্ষেপ প্রভৃতি বহুবিদ সমাজের কুপ্রথার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন। এগুলি নিবারণের জন্যে তিনি সংবাদপত্রের মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হন। আঠারশো আঠারো খ্রিষ্টাব্দ থেকেই তিনি সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। এবং জনমত গঠনে ব্রতী হন। এই উদ্দেশ্যে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বিভিন্ন পুস্তিকা এবং সম্বাদ কৌমুদী পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করেন। হিন্দু শাস্ত্র ও বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে তিনি প্রমাণ করেন যে, সতীদাহ ধর্ম বিরুদ্ধ ও অশাস্ত্রীয়। এই কুপ্রথা নিবারণের অনুরোধ জানিয়ে তিনি বাংলার বিশিষ্ট নাগরিকদের স্বাক্ষরিত এক আবেদনপত্র বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের কাছে জমা দেন। রামমোহনের সক্রিয় সমর্থন ও সহযোগিতায় গভর্নর জেনারেল বেন্টিঙ্ক এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা

তাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টাও তিনি করেন। তিনি নারী-পুরুষ সমানে থাকার প্রতিষ্ঠা, বিধবা বিবাহ প্রচলন, স্ত্রীশিক্ষা বিস্তার এবং বাল্যবিবাহ ও পুরুষের বহুবিবাহ রোধ করার প্রভৃতি ব্যাপারেও উদ্যোগী হন। হিন্দু নারীর দায়বিঘা সম্পর্কে তিনি প্রথম মতামত ব্যক্ত করেন। তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারের একজন উৎসাহী সমর্থক ছিলেন। তিনি মনে করতেন যে, আধুনিক পাশ্চাত্য শিক্ষার উপর ভিত্তি করেই নব ভারত গড়ে উঠবে। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে তিনি কতটা যুক্ত ছিলেন তা বিতর্কের বিষয়। কিন্তু তিনি নিজ ব্যয়ে কলকাতায় একটি ইংরেজি বিদ্যালয় পরিচালনা করতেন। ডেভিড হেয়ারের শিক্ষা বিস্তারের কাজে তিনি অন্যতম প্র্রধান সহায়ক ছিলেন। হেয়ারের বিদ্যালয় ও রামমোহন প্রতিষ্ঠিত বেদান্ত কলেজে পাশ্চাত্য সমাজবিজ্ঞান ও পদার্থবিদ্যা শিক্ষা দেওয়া হতো। আঠারশো তেইশ খ্রিষ্টাব্দে লর্ড আম হাস্টকে লিখিত এক পত্রে তিনি ভারতবর্ষে গণিত, প্রাকৃতিক বিজ্ঞান, রসায়ন,

আঠারশো ত্রিশ খ্রিষ্টাব্দে স্কটিশ মিশনারী আলেকজান্ডার দাফ কলকাতায় জেনারেল এসেম্বলি ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলে রামমোহন ছিলেন তার প্রধান সহায়ক। রাজা রামমোহন রায়কে নিশ্চি~ নিশ্চিন্তে নিঃসন্দেহে ভারতীয় রাজনৈতিক আন্দোলন ও ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত এবং বাংলা গদ্যের জনক বলা যায়। হিন্দু ধর্ম সংস্কার এবং একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে তিনি বেশ কিছু পত্রিকা এবং বিভিন্ন উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। এর ফলে বাংলা গদ্য বিকাশের~ বিকাশ ঘটে। তার বেদান্ত গ্রন্থ, গৌড়ির ব্যাকরণ অতি উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি বাংলা ভাষায় সম্বাদ কৌমুদী এবং ফারসিতে মিরাত-উল-আখবার নামে সংবাদপত্র প্রকাশ করেন। আঠারশো তেইশ খ্রিষ্টাব্দে সরকার সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করতে উদ্যোগী হলে তিনি সুপ্রিম কোর্ট এবং ইংল্যান্ডে সপার্দষ রাজার কাছে স্মারকলিপি পাঠান এবং এক আন্দোলন গড়ে উঠে এবং সেই আন্দোলন গড়ে তোলেন। সুপ্রিম কোর্ট ও ইংল্যান্ড সপার্ষদ রাজার স্মারকলিপির বিরুদ্ধে।

নমস্কার আমি তীর্থরাজ রায় আজকে আলোচনা করবো এই podcast এর মাধ্যমে mobile phone এর ইতিহাস এবং সেখান থেকে mobile phone এর যে বিপ্লব সেইটির সম্পর্কে আহ mobile phone আজ কালকার দিনে খুবই একটা আহ গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৈনন্দিন জীবনে খুবই ব্যবহার্য্য এমন একটা জিনিস যেই জিনিসটা আমরা ছাড়া এখন ভাবতেই পারি না কোনো ভাবে সেখানে একটু আধটু হয়তো উম mobile phone থেকে দূরে গেলেই আমরা হঠাৎই উতলা হয়ে পড়ি যে mobile phone টা কোথায় গেলো? কিন্তু mobile phone কি চির কালই ছিল? ছিল না তো তাই না আমরা হয়তো ভারতবর্ষে এই যে আহ বিপ্লবটা সেটা গত দশ বারো বছরে দেখছি। কিন্তু এটা তৈরী হয়েছে অনেক আগে থেকে বিপ্লবটা জন্ম নিয়েছে অনেক আগে থেকে কারণ সবাই জানে room একদিনে তৈরী হয় না room এর মতো একটা বড়ো শহর তৈরী হতে হয়তো যুগযুগান্তর লেগে যায়। তো সেই রকমই এই যে mobile phone এর ইতিহাসটা খুব একটা নতুন নয় সেইটা নিয়েই আমি আজকে আলোচনা করবো আর চাইবো আপনারও অনেক নতুন নতুন তথ্যের সন্ধান পান। তো এখন থেকে mobile phone এই বিষয়টার আগে আমাদের কাছে যেটা ছিল সেটা হচ্ছে একটা তারে বাঁধা phone যেই phone টা বেশ কম মানে কি বলবো একটা range ছিল মানে আমি যদি phone টা নিয়ে কথা বলি তাহলে হয়তো খুব বেশি হলে এক meter দূরে যেতে পারবো কারণ সেই তারের দৈঘ্য অনুযায়ী আমাকে সেই phone টার থেকে দূরত্ব নির্ণয় করতে হতো তার বেশি যাওয়া সম্ভব ছিল না। ফলে phone আসলে আমাদের সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হতো।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 এই যে প্রয়োজনীয়তাটা এটা কোথায় তৈরী হলো? কোথা থেকে মানুষের মনে এলো? সেই জায়গাটা জানাটাও খুব দরকার তাই না কারণ একটা বিপ্লব যখন আসে মানুষ তখন হয়তো আন্দাজই করতে পারে না। সেখান থেকে এটা দরকার কি আছে? আজকে আমরা হয় তো যে সব জিনিস গুলো দেখছি তার মধ্যে অনেক কিছুই আমাদের আদেও ভবিষ্যতে গিয়ে দরকার পরবে কি না

তৈরীর বা প্রথম আবিষ্কারের দিকে যদি আমি চোখ রাখি তাহলে আমাকে চলে যেতে হবে উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তরে মার্টিন কুপার এই লোকটির নাম অনেকেরই চেনা ইনি হচ্ছেন মোটরলা company র প্রতিষ্ঠাতা তো মটোরলা আমরা সবাই জানি এই brand টার নাম। তো এই মটোরলা company আমাদের প্রথম হাতে ধরা mobile phone তৈরী করে। উনিশশো তিয়াত্তর তখন নিউইয়র্ক city তে হঠাৎই একদিন launch হয় মোটরলার প্রথম phone তো এই phone টার ওজন কেউ আন্দাজ করতে পারে কি? কতটা হতে পারে তাও? আমি বলি দুই কিলোগ্রাম হঠাৎই আহ একটা মজার বিষয় আড্ডার বিষয় হয়ে যেতে পারে এটা এখন হয়তো দুশো গ্রামের একটা phone হাতে নিলেও মানুষ ভাবে ভারী আছে আর একটু হালকা হতে পারতো কিন্তু তখন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 উনিশশো ঊনআশি সেই সময়ে আহ আমরা সবাই জানি জাপান কখনো পিছিয়ে থাকে না আহ আমেরিকা এসছে মানে জাপানও সেই খেলায় লিপ্ত হবেই। Nippon telegraph and telephone NTT এই company থেকে আমাদের প্রথম cellular network তৈরী হয়। cellular network মানে এই সংক্রান্ত network যার মাধ্যমে মানুষ কথা বলতে শুরু করে শুধুমাত্র আমাদের আহ তারের মাধ্যম দিয়ে যে call আসা Telephone exchange এই ব্যাপারটা ধীরে ধীরে চলে যেতে শুরু করে এর পর থেকে। তখন সালটা উনিশশো ঊনআশি উনিশশো ঊনআশির পর উনিশশো তিরাশি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 Eight zero zero zero x এই phone টি হচ্ছে আমাদের প্রথম বাণিজ্যিক ভাবে উপলব্ধ একটি mobile phone যেই সময়ে এখন কেউ ভাবতেই পারে না এখন মানে সাত billion মানুষ মানে সত্তর কোটি মানুষ এখন বর্তমানে এই mobile phone এর গোটা পৃথিবীতে subscription বা যাকে বলে আহ sim card এ recharge করে কথা বলে। তো এইটা এখন মানে ভাবারও অতীত মানে দুহাজার চোদ্দ এর হিসাব যদি আমি বলি দুহাজার চোদ্দোর ক্ষেত্রে আহ গোটা দুনিযাতে আমাদের ছিল হচ্ছে সত্তর কোটি মানুষ যারা Sim card এ recharge করে কথা বলতো। ভারতবর্ষের ক্ষেত্রে হঠাৎ আহ পরিবর্তনটা কখন আসে কখন কে লক্ষ করে এই এই ব্যাপারটা, এই ব্যাপারটা দেখতে গেলে একটুখানি চলে যেতে হবে দুহাজার নয় দুহাজার নয় এ একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ঘটে mobile phone এর তে সেটা হচ্ছে আই ফোন দুহাজার নয় আহ আমি একটু আধটু মনে করতে পারি সেই সময়টা আহ আমার class five class five আমি আহ তখন এক আহ এক আমার আহ gest বাড়িতে এসছিল সেই সময় আমি বসেছিলাম সে আহ খুবই মানে খবরের কাগজ প্রিয় তিনি এসছিলেন তিনি first খবরের কাগজ

মানে ভাবতে পারছো এই যে আমরা বোতাম টিপে phone use করি সেটা আর থাকবে না তো

অনেক অনেক মানে ধীর গতিতে এগিয়ে তার কারণ আমার যেই পরিমানে আমাদের এখান থেকে আহ মানে ভারতবর্ষে যেরকম আহ system ছিল আমাদের communication এর ক্ষেত্রে এখানে অনেক বেশি টাকা মানুষকে আহ হয়তো invest করতে হতো একটা phone call করতে গিয়ে সেই ক্ষেত্রে মানুষ এতটা বেশি আসেনি তাও মানুষ আহ এইটাকে ইংরেজিতে বলে tech savvy এই ব্যাপারটা হয়ে গেলো।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 একটা brand এর যে brand টা আজকে আর নেই। সবাই হয়তো জানবেও না LYF লাইফ এই brand টা ছিল কিন্তু রিল্যান্স এর তার সাথে সে claim করে দু বছর free internet পাওয়া যেত আবার four G তখন কেউ জানতোও না জিনিসটা কি কিন্তু এখন সবাই জানে তারপর এই কয়েক বছরে কিভাবে এগিয়েছে market এখন সবাই জানে আই ফোন fourteen pro, pro plus

দু দিন পর, বাড়িতে একটা ইভেন্ট আছে event মানে আমার বাঁচার জন্ম দিন আছে তো আমি একটা কেকের অর্ডার দিতে cake order চাই আপনার কাছে

ঠিক আছে তো ওর কথা মতোই cake উপর cake টা square হবে ঠিক আছে কিন্তু তার উপর একটা ফুটবল playground দুটো trem এরকম জিনিসটা চাইছিলাম স্যার আপনি কত পাউন্ডের চাইছেন তা নাকি এইসব পাউনড চাই

হা ok তো মোটা মতি ধরে রাখুন আমি ওটা চার proud চাইছি ওটা পঁচিশ পঁচিশ থেকে ত্রিশ জনের মতো

আচ্ছা এরকম কোনো option হবে chocolate আর butterscotch fifty fifty

মানে ওটা ওরকম চুকোই থাকবে তো

হু ঠিক আছে ঠিক আছে ok ঠিক আছে আপনি ওটা add করে দিন

আচ্ছা তো আচ্ছা আমি ok ঠিক আছে no problem আর আপনে দুটো ফুটবলের team করবেন একটা মোহন বাগান একটা ইস্ট বেঙ্গল করে দেবেন ঠিক আছে আর ওর নাম তা হচ্ছে অনিস ঠিক আছে হা আর হা হা হা হা হা side এ করে দেবেন উপরে করা যাবে না ঠিক আছে হাঁ মোহন বাগান থেকে তাহলে একটা এড add করে দিন আচ্ছা আর হা আপনার next item গুলো কি কি বলছিলেন ok cup cake কি কি আছে আর ok ok ok ফুল ম্যাংগো ব্ল্যাক কারেন্ট ব্লু বেড়ি

ok আমি একটা কাজ করুন আপনে ওই mango strawberry chocolate আর pan flavor এই প্রত্যেক টা item therty pice করে দিন per pice এর price কত এগুলো আচ্ছা chocolate টা forty ঠিক আছে আপনে thirty pice করে দিয়ে দিন এটা আচ্ছা আর কি আছে আপনাদের আচ্ছা ok ok

ok আচ্ছা jarcake টা আমি চাইছি মানে প্রত্যেক টা আমাদের যত নিমন্ত্রিত আছে প্রত্যেকের হাতে এক pice করে আমি ওই jarcake দিতে চাই

ঐ ধরে রাখুন ত্রিশ pice মতো

jar cake এর price কি আছে একএকটা ok মানে একটু price গুলো বলুন তালে সেই অনুযায়ী

আচ্ছা jarcake টা ওটা বলতে মানে নিচে cream আর উপরে cream তাই তো আচ্ছা good ঠিক আছে তো আপনে একটা কাজ করুন ওই যে ত্রিশ টা দেবেন না আপনার পছন্দ মতো যে কোনো item আলাদা আলাদা দশ টা দশটা করে দিয়ে দিন

বাকি পাঁচটা আপনি পাঁচটা mix করে দিন হ্যা ঠিক আছে প্রত্যেকটার একটা করে তালে পাঁচটা হয়ে গেলো ok ok কত করে ওগুলো

ok তো আপনে ওটা ok আপনে extra cheese করে দিন করে দিয়ে twenty pice করে দিয়ে দিন হ্যা twenty pice paneer আর twenty pice pizz এর মধ্যে varieties কিছু আছে আপনাদের

ok হু হু

ok আপনি total veg যতগুলো iteam আছে প্রত্যেকটা iteam small size একদম small size এর আপনি individually পনেরোটা করে পাঠিয়ে দিন ঠিক আছে খালি margherita তে jalapeno cancel করে দেবে

হু হু হু হু হু

ok chicken এর যতগুলো iteam আছে প্রত্যেকটা iteam twenty pice করে দিয়ে দিন খালি salami তে extra একটু ঝাল হবে আর chicken tikka একটু খানি মানে একটু salt and saurer এর এরকম mix communication চাইছে